তার বাহিরে একটি লোক দাঁড়িয়ে আছে এই এটিএম টার ওপরে স্টেট ব্যাংক এ_টি_এম রয়েছে।

তার সামনে অনেকটি জায়গা জুড়ে রয়েছে। এ সাইড -এ রাস্তা আর এক সাইড -এ ছোট্ট একটি মাঠ রয়েছে ।